দু সাইড -এ গাছ দি- হুম- আছে। গাছ গুলোয় অনেক গ্রীন গ্রীন পাতা আছে।

কোনো কোনো গাছ ঝোলানো সুখা সুখা ডাল আছে। সাইড -এ -এ গাছ।

এটা রুম মধ্যে পালং দেওয়া আছে পালং এ পারদা টাঙ্গা আছে। ফ্যান আছে।

এর ঘরটো-ও অনেকই বড়ো ঘরটো আছে।

ওখানে গুলদস্তা রাখা আছে। কেবিন -এ সুদাতে পারে ।